এখানে একটি রোম আছে এবং রোম টিতে গ্রিল লাগানো রয়েছে।

ছো ছোট ছোট কিছু দোকান রয়েছে। স্ট্যাটার ফেলা রয়েছে। এখানে একটি ইলেকট্রনিক মেশিন রয়েছে।

এখানে একটি দোকান রয়েছে যেখানে অনেক রকমের জিনিস খাবারের জিনিস রাখা রয়েছে এং মিট মসলা ম্যাংগো ম্যাগী।